এটা একটি কম্পিউটার সেন্টার যেখানে অনেক কমপিউটার নেই এখানে কমপিউটার নেই এখানে অনেকটা চেয়ার আছে।

দু একটা হয়তো ঘর আছে এখানে একজন মানুষ দাঁড়িয়ে এখানে সুন্দর জায়গাটার ফোটো তুলছে।

আরও একটা কি ধরনের মিষ্টি আছে নীচের সারিতে লাড্ডু আছে উপরে একদম উপরে কতকটা বিস্কুটের প্যাকেট আছে এখানে একটা ওয়ে মেশিন আছে যেটা দিয়ে--।

এটা একটি ওয়েটিং সেন্টারের মতো এখানে উপরে ফ্যান আছে অনেক লাইটিং আছে।

এনার এদিকে সিঁড়ি আছে তারপরে সাইডে আরেকটা বিল্ডিং আছে।

একটা হয়তো টুলের উপরে রাখা এখানে কিনারে একটা দরজা আছে।

আনে পূজো দেওয়া হচ্ছে দুজন মানুষ আছে হয়তো পুরোহিত কিনারে একটা ঘট হতে পারে তারপর এখানে প্রদীপ জ্বালানো।

এটা একটা য়োগা ক্লাস হতে পারে যেখানে অনেক মানুষ য়োগা করছে।

একটা ফ্যান আছে দুজন মানুষ আছে একজন দোকানদার হয়তো আরেকজন ওদিকে দাঁড়িয়ে রাস্তার দিকে দেখছে।

এটা হয়তো মার্কেটের একটা জায়গা যেখানে এক অনেকটা মার্কেট আছে উপরে একটা মার্কেটে লেখা অজন্তা ডাইরি ।

এর-এর আগে আরও দুটো টেবিল রাখা দু সাইডে আ চেয়ার রাখা দেখতে খুব সুন্দর নীচের জায়গাটা টাইলস এর কিনারে ফ্যান আছে দুটা ।

আর একজন মানুষ হাতির উপরে দাঁড়িয়ে একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে।

ওপরে হাত দেখাচ্ছে চুরি মাথাতে গাজরা আছে।

আর এই শোরুমটা অনেক সুন্দর দেখতে গ্লাস লাগানো লাইটিং করা সাদা কারের পিছনে লেখা কিউ থ্রি যেখানে গাড়ির নাম্বার প্লেট থাকবে এটা--